এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি যোগআসন্ ক্লাস ছয় জনের মতো এক সাথে হয়ে এখানে যোগআসন্ করছে।

এই ছবিটির মধ্যে ছবিটি দেখে মনে হচ্ছে কোন ডান্স গ্রুপ হবে হয়তো এরা সবারই সাদা আর লাল জামা পড়া আছে।

ওরা বস্তা আনলোড করছে এবং গোডাউন নিয়ে রাখছে। নিচে একটি বস্তা পরে আছে সাইডে দু একটি সাইকেল দেখা যা--

এটি টি বাজারের ছবি হবে হয়তো।

এই ছবিটির মধ্যে একটি বাজার দেখা যাচ্ছে এক জন মহিলা বাজার করতে এসেছেন।